এই ছবিটিতে দেখা যাচ্ছে এখানে একটি বড় ব্যানার লেখা লাগানো রয়েছে। সেখানে।

এই ছবিটি রাতের বেলা কোনো একটি মেলার মাঠে নাগরদোলনার ওপর থেকে তোলা ছবি যেখানে নীচে একটি বড় ছাতা দেখা যাচ্ছে।